তারপাশে অনেক জন মানে মেশিন -এর যন্ত্রপাতি মনে হচ্ছে লঞ্চ -এর চাকা-টাকা খোলা--

ইস্কুল মনে হচ্ছে। এখানে কিছু মেয়ে উল দিয়ে তারা হাতের কাজ করছে ও পাশে আঠাও রাখা আছে ও সামনে একটা ম্যাম আছে। ম্যাম দাঁড়িয়ে আছে।

ওপাশেও কিছু ছেলেরা কাজ করছে।

এটা মনে হচ্ছে একটা মোটর সাইকেল -এর গ্যারেজ হবে।

একজন বসে আছে চেয়ার পেতে।

এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে।

পেছনে নতুন বিল্ডিং শুরু হবে এ-এ হচ্ছে।

এখানে মনে হচ্ছে-এ উম মেলার-র মতো একটা --